ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 259 এ 3ডি স্পেস এ ন্যাভিগেশন সম্পর্কে
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি
এই টিউটোরিয়ালটি দেখার পরে আমরা ব্লেন্ডার ভিউপোর্ট এরমত 3ডি স্পেস এ প্যান রোটেট এবং জুম করা শিখব
আমি ধরে নেই আপনি আগে থেকেই সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপন করতে জানেন
না হলে ব্লেন্ডার সংস্থাপন করার আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন
ব্লেন্ডারে ন্যাভিগেশন মাউসের ধরনের উপর অনেকটা নির্ভর করে আপনার কাছে 3 বাটন মাউস বা হুইলের সাথে 2 বাটন মাউস আছে
আমি ব্লেন্ডার টিউটোরিয়ালের এই শৃঙ্খলার জন্য হুইলের সাথে 2 বাটন মাউস ব্যবহার করছি
প্রথম কাজ আমরা দেখব যে ভিউয়ের ঘোরা
মাউস এবং কিবোর্ড ব্যবহার করে এটি করার তিনটি উপায় আছে
প্রথমত আমরা মাউস হুইল বা স্ক্রলের সাথে Shift কী ব্যবহার করব
Shift কী ধরে রাখুন মাউস হুইল নীচের দিকে টিপুন এবং মাউস ঘোরান
দৃশ্য বাম থেকে ডান তাছাড়া উপর এবং নীচে মাউসের দিকে ঘোরে
এখন SHIFT কী ধরে রাখুন এবং মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন
দৃশ্য উপর এবং নীচে ঘোরে
এটি ভিউ ঘোরানোর দ্বিতীয় পদ্ধতি
SHIFT কী ধরে রাখুন এবং মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন
ভিউ উপরের দিকে ঘোরে
SHIFT কী ধরে রাখুন এবং মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন
ভিউ নীচের দিকে ঘোরে
ভিউ ঘোরানোর তৃতীয় এবং শেষ পদ্ধতি হল মাউস হুইলের সাথে CTRL কী ব্যবহার করা
CTRL কী ধরে রাখুন এবং মাউস হুইল স্ক্রল করুন
ভিউ বাম থেকে ডান এবং বিপরীতক্রমে ঘোরে
Ctrl কী ধরে রাখুন এবং মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন
ভিউ ডান দিকে ঘোরে
Ctrl কী ধরে রাখুন এবং মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন
ভিউ বাম দিকে ঘোরে
আপনি ভিউ ঘোরানোর জন্য আপনার নামপ্যাড কী ও ব্যবহার করতে পারেন
ctrl কী এবং নামপ্যাড 2 ধরে রাখুন ভিউ উপরের দিকে ঘোরে
ctrl কী এবং নামপ্যাড 8 ধরে রাখুন ভিউ নীচের দিকে ঘোরে
ctrl কী এবং নামপ্যাড 4 ধরে রাখুন ভিউ বাম দিকে ঘোরে
ctrl কী এবং নামপ্যাড 6 ধরে রাখুন ভিউ ডান দিকে ঘোরে
আপনি ল্যাপটপ ব্যবহার করে থাকলে আপনাকে নামপ্যাড হিসাবে নম্বর কী অনুকরণ করতে হবে
নামপ্যাড অনুকরণ কিভাবে করে তা জানতে উসের প্রেফারেন্স এর টিউটোরিয়াল দেখুন
ঠিক আছে
এখন পরবর্তী ক্রিয়ায় ভিউ রোটেট করা দেখব
আপনার মাউস হুইল টিপুন এবং বর্গাকার রূপে মাউস ঘোরান
এটি টার্নটেবিল ঘূর্ণন দেয়
আপনি ঘুর্ণনের ক্রিয়ায় একটু অধিক নমনীয়তার জন্য ব্লেন্ডারে রোটেশনের প্রকার ট্র্যাকবল ও ব্যবহার করতে পারেন
এইজন্য আপনাকে উসের প্রেফারেন্স উইন্ডোতে বিকল্পকে টার্ন টেবল থেকে ট্র্যাকবল এ বদলানো দরকার
এটি কিভাবে করতে হবে তা শিখতে উসের প্রেফারেন্স এর টিউটোরিয়ালটি দেখুন
ভিউ বাম থেকে ডানে বা উপর এবং নীচে রোটেট করা যেতে পারে
এখন ভিউ বাম থেকে ডানে রোটেট করুন
ctrl alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন
ভিউ বাম থেকে ডানে এবং বিপরীতক্রমে রোটেট করে
ctrl alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন
ভিউ বামদিকে রোটেট করে
ctrl alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন
ভিউ ডানদিকে রোটেট করে
আপনি নামপ্যাড এ শর্টকাট কী 4 এবং 6 ও ব্যবহার করতে পারেন
নামপ্যাড 4 এ টিপুন এটি ভিউকে বাম দিকে রোটেট করে
নামপ্যাড 6 এ টিপুন এটি ভিউকে ডান দিকে রোটেট করে
এখন আমরা ভিউকে উপর এবং নীচে রোটেট করি
Shift Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন
ভিউ উপর এবং নীচে রোটেট হয়
Shift Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন
ভিউ নীচের দিকে রোটেট হয়
Shift Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন
ভিউ উপরের দিকে রোটেট হয়
আপনি নামপ্যাড এ শর্টকাট কী 2 এবং 8 ও ব্যবহার করতে পারেন
নামপ্যাড 2 এ টিপুন এটি ভিউকে উপরের দিকে রোটেট করে
নামপ্যাড 8 এ টিপুন এটি ভিউকে নীচের দিকে রোটেট করে
শেষ কাজ ভিউকে জুম করা
জুম ইন করার জন্য মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন
জুম আউট করার জন্য মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন
সহজ তাই না
শর্টকাটের জন্য নামপ্যাড এ প্লাস এবং মাইনাস কী ব্যবহার করুন
জুম ইনের জন্য নামপ্যাড টিপুন
জুম আউটের জন্য নামপ্যাড টিপুন
এর সাথেই ব্লেন্ডার ভিউপোর্টে 3ডি স্পেস এ ন্যাভিগেশনের উপর টিউটোরিয়ালটি শেষ করছি
এখন 3ডি ভিউ ঘোরানো রোটেট এবং জুম করার চেষ্টা করুন
শুভকামনা
এই প্রকল্পটি ভারত সরকারের মাহর্দ এর আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি